এই ছবিটি রাস্তার ধার দিয়ে তোলা একটি এ টি এম.. এর ছবি। ছবিটিতে একটি লোক কানে ফোন দিয়ে গল্প করছেন। এবং তিনি একটি শার্ট এবং একটি প্যান্ট পড়ে আছেন।

কিছু কিছু গাড়ি ঘোড়াও সেখানে আছে। একটি ভদ্রলোক মাথায় টুপি দিয়ে চোখে চশমা পড়ে এবং একটি --

ব্ল্যাক কালার এবং এবং সাদা কালার দিয়ে এবং সবুজ কালার দিয়ে কিছু লেখার চেষ্টা করছে।